খুবই ভালো লাগে সেখানে বসতে আর সেখানে অনেক রকম খাবার আসে যেরকম ছোলা বাদাম বিক্রি করতে আসে।

সবাই মিলে ও খেলা দেখতে এত মজা লাগে। আমাদের পাশেও একটা মাঠ আছে তো সেই মাঠেও কিন্তু অনেক সময় খেলা হয়।